মানে বুঝতে পারছি না কি হচ্ছে কি হচ্ছেনা একদম মাথা খারাপ হয়ে যাচ্ছে। তারপরেও কি বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা হও এই বৃষ্টি হচ্ছে আধ এক ঘন্টা পরে ভাপসা গমরি আরকি ভাপসা অমর একদম ভিজে যাচ্ছি তারপরে জ্বালাটা কি আছে ভোর বেলা তুমি গরম কালে স্নান কর আবার স্নান করে নাও পূজো পাঠ করতে করতে কাপড় পরতে পরতে তারপরে একদম গরমে ধূপধাপটা গরমে আপনি বাস অটোতে যান ঐখানে পৌছে গরম থেকে ফাটাক ঠান্ডা যেই আফিসে ডুকবেন একদম ঠান্ডা এসিতে ডুকে যাবেন । তারপর কি হবে আপনার শরীরটা এটা বলুনতো হম শরীর খারাপ হয়ে যাচ্ছে।

এরকম হচ্ছে শরীর শরীর খারাপ হয়ে যাচ্ছে। হম আরে এটা দেখুন না আজকে হয়ে গেছে কুড়ি December ঠান্ডা এসছে? একটা jacket আপনি পুরোদিন পরতে পারবেনা মধ্য দিনই আপনাকে chain খুলে দিতে হবে গরমে, আবার শুনতে পেলে আপনার jacket টুপি, glass, জুতো সব পুড়িয়ে দেবে গরমে। বলুন তো, এরকম weather থাকলে কি করে হবে?

হম হম হম হম

হম ব্যাপার এটাই দাদা। কি বলব অনেক টাকার বেপার আছে অনেক। ঐটা ছারুন এইটা দেখেছন আপনি? December মাসের dengue, malaria complain আসতে? এরকম কি বৃষ্টি হচ্ছে dengue, malaria এই time এ হচ্ছে? এটা বৃষ্টির time হত। ঐটা আপনার হতো July, Augest, September মাসে।

একদম মানে যা তা হয়ে যাচ্ছে দাদা ভাই। এবার ভাবুন এখন যদি ঠান্ডা পরেনি তাহলে ঠান্ডা কবে পরবে? March মাসে ঠান্ডা পরবে কি April মাসে ঠান্ডা? হম যখন গরম পরল September অব্দি বর্ষা হল November হল তাহলে ঠান্ডা নিশ্চই পরবে March, April অব্দি। কেন কি আমাদের যখন গরম এত থাকে তাহলে ঠান্ডা দেওয়া উচিত লম্বা কিন্তু দেবেই না দেখুন না দশ দিনের পরে সব কাপড় ধুঁকিয়ে নিতে হয়। আর কি করব মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে এরকম ভেপসা গরমি দিলে কি করে হবে বলুনতো? ভাবলাম একটু ঠান্ডা হলে বাইরে বেরুব একটু tour এ যেতাম ভালভাবে। enjoy করতাম evening টা একটু বন fire fire করতাম বিয়ের আগে নাহলে একটু একটু সাকিম, একটু গ্যাঙ্গটক যেতাম কি করব এরকম হয়ে যাচ্ছে। এবার snow fall দেখতে মন করছে দাদাভাই, কোথায় হচ্ছে snow fall বলুনতো ভাল weather কোথায় কি snow fall দেখতে যাব। না না কাছাকাছি টাকা নেই পয়সা নেই কোথায় থেকে আসব। হম হম হম

উহুহু আমাকে লাগবে যে কাছাকাছি হোক একদম। হম হম হম হম

ওটাইতো ব্যাপার আছে দাদা ভাই কি বলব মানে মাথা খারাপ হয়ে যাচ্ছে যে weather আছে তো ভাবছি একটু বেরিয়ে একটু হাওয়া পানি খেয়ে আসি কিন্তু এরকম হলে, কোথায় থেকে কি যে হবে? একদম মাথা কাজ করছেনা দাদা ভাই। আরে একটা নতুন jacket কিনলাম এখন পরতেই পারছিনা বলুনতো ঠান্ডাই পরছেনা এত ভাল একটা jacket পরেছি কিনেছি। গিয়ে ছিলাম last year লাদাক গিয়াছিলাম ওখান থেকে ভাল একটা jacket over cote কিনে ছিলাম। ভাবলাম কলকাতায় গিয়ে পরব ঠান্ডাই পরছে না, ঠান্ডা পরতে গেলে

উম হম ওটাই তো আমি বলছি দাদা ভাই। কি করব বুঝতে পারছিনা ঠান্ডা কালে তো একদম ঠান্ডা দিচ্ছে না গরম কালে ঝলসে দিচ্ছে লোগা পুড়ে পুড়ে যাচ্ছে। বৃষ্টি কালে হাটু অব্দি জল পার করে করে যাই। কিন্তু ঠান্ডা কালে ঠান্ডা যেন পরছেনা মা কালি একটু এইসব ব্যাপারে একটু দেখতো তাহলে ঠিক হতো। কিন্তু ব্যাপারটাও কি করবে এত pollution আমরা করে রেখেছি যে weather কি করে ভাল হবে বলুনতো।

এরকমই ব্যাপার আছে দাদা। তাহলে আপনার কি plan আছে ঠান্ডা কালে কোথাও যাওয়ার আছে? কি বাড়িতেই থাকবেন? হম এইটাও আপনার ভাবনা ঠিকই আচ্ছে এইটাও আপনার ভাবনা ঠিকই আছে দাদাভাই তাহলে চলুন আবার কথা বলছি একটু পরে ঠিক আছে রাখছি তাহলে চল। Hello কেমন আছো? এই ভালো আছি গো। তুমি কেমন আছ? আমিও ভালো আছি। আরে আহ এই একটু film সম্মন্ধে সব দেখছিলাম আহ news এ পড়ছিলাম। তো সেটাই দেখছি যে আমাদের দেশেও কিন্তু অনেক ভালো ভালো actor আর film maker রা রয়েছেন, বলো। হ্যাঁ হ্যাঁ ঠিকই বলেছ actor দের মধ্যে তো অনেকেই রয়েছে, যারা

ভালো আরকি খ্যাতি অর্জন করেছে। এই যেমন এখন এই অক্ষয় কুমার, সালমান খান, শাহরুখ খান, তারপর অমিতাভ বচ্চন আর নতুন নতুন তো অনেক রয়েছে, যেমন টাইগার শ্রফ তারপর ওই বরুন ধাবান। এরা তো বেশ ভালোই কাজ করছে। কিন্তু অক্ষয় কুমার এরাও কিন্তু বিশাল আর কি bollywood এ খুব ভাল এ জায়গা করে নিয়েছে তাই না। হ্যাঁ অক্ষয় কুমার তো bollywood এ খিলাড়ি নামেই সবার কাছে আমাদের পরিচিত আমার তো ভীষণ ভালো লাগে ওর বই গুলো, আর জানো ওর ভালো নাম হচ্ছে রাজীব হরি ওম ভাটিয়া

তারপর ভাগাম ভাগ এই কিছু দিন আগেই তো বেরোল, ভুলভুলাইয়া তারপর রুস্তাম, এ গুলো তো সব ওর আরকি সব সুপারহিট movie গুলো। তারপর ওই যে ওর খিলাড়ি নামটা কেন হয়েছে বলতো, ওই খিলা রিকা খিলাড়ি বইটা, এত হিট করেছিল তারপর থেকে bollywood এ ওকে খিলাড়ি নামেই আরকি সবাই চেনে। হ্যাঁ ওর তো সেই প্রথম বই কবের বলতো? সেই ঊনিশ শো একানব্বই একটা হিন্দি ছবি, তোর সোগানধ বলে, বা সেই অনেকদিন আগেকার ওর বই। আর ভাবতো আমাদের সালমান খান কত দিনের, মানে একদম পুরোনো অভিনেতা। কিন্তু এখনো পর্যন্ত কাজ করে যাচ্ছে হ্যাঁ সেটা তো, ওকেও তো আমাদের bollywood এর সল্লু নামে চেনে। ওরও একটা নাম আছে জানতো। ওই

হ্যাঁ মানেই এখন actor শুধু acting এ বসে নেই। সবকিছুতেই লেগে পড়েছে আহ সে গানও করছে আবার, আহ produce ও করছে, মানে চারিদিক থেকে একে all in one হয়েগেছে। আমিও শাহরুখ খান কিন্তু একজন মানে মেয়েদের একদম মানে একটা ফ্যান following তো প্রচুর। শাহরুখ খানের বল।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

হ্যাঁ এই দিকে কিন্তু, শাহিদ কাপুর ধর টাইগার্স শ্রফ এরা কিন্তু বরুন ধাবান এরা কিন্তু বেশ অনেক অনেক অনেকেই হিন্দি বই করছে না। হ্যাঁ তবে রণবীর সিং কে তোমার কেমন লাগে? রণবীর সিং কে তো ভীষণ ভালো লাগে। সারাক্ষন তো মানে page এ ওর update ই আসতে থাকে মানে এত্ত না creativity বিশাল লাগে বিশাল ঠিকই বলেছ। ও তো তোমার film fair পুরষ্কার জিতলো। হ্যাঁ ওর মুভি টা দেখেছ ব্যান্ড বাজা বারাত হ্যাঁ বাবা বিশাল তো হিট হয়েছিল তখন।

মানে bollywood এর যে নায়কদের তালিকায় কিন্তু নিজের নাম খুব কম সময়ে কিন্তু তুলে ধরেছে। হ্যাঁ সেটাই, আর অমিতাভ বচ্চন কেউ কিন্তু মানে ছাড়া যাবে না। উনিও কিন্তু খুব ভালো একজন একটা যেমন কিংবদন্তি বলতে পারো।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 ওনার তো একজন ভাইও আছে, অজিত নাম। ওর অবশ্য ওই acting জগতে অতটাও active নয় তবুও, সেদিন দেখছিলাম যে ওর ভাইয়ের নামে রয়েছে ওখানে, অজিত।

পুরোনো বই যদিও। তারপর কিরি এগুলো তো ওনারই। হ্যাঁ, তারপর আমাদের উম অনেক নায়িকাও কিন্তু আছে তাই না আমাদের এই film জগতে যারা খুব মানে ভালো খ্যাতি অর্জন করেছে, বা ভালো জায়গা করে নিয়েছে তারপর তুমি অতুল কুল কার্নি কে চেন? হ্যাঁ ওই অতুল কুল কার্নি তো কর্নাটকে আহ জন্ম গ্রহণ করেছে। সো ফিকে তুই রাঙ দে বাসন্তী আর নতুন যে লাল টিং চাড্ডা টা হ্যাঁ মানে দারুন ভালো বই cinema গুলো করছে। প্রযোজক হিসাবেও ভীষণ পরিচিতি লাভ করেছে উনি। ঠিকই বলেছ, তবে আয়ুষ্মান খুরানা ও কিন্তু আমার ব্যাপক লাগে যেমন গায় গান করে, তেমন কিন্তু

হ্যাঁ আয়ুষ্মান খুরানা তো ভীষণ ভালো acting করছে। উনি তো আগে একজন রেডিও জকি ছিলেন। কিন্তু আহ এখন মানে তারপর একটা এম টিভি ইন্ডিয়ায় একটা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 তারপর দু হাজার বারো সালেও তো পলাতক হিট হয়েই ওই ভিকি ডোনার দিয়েও তো star ডোমে শর্ট করেছিলেন বেশ ভালো অভিনয় করছে এখন হ্যাঁ তুমি ওই আরোনা ওইরানী কে চেন? হ্যাঁ ওই তো আরোনা ওইরানী তো খুব ছোট বয়েসেই মানে পুরো ন বছর বয়েস থেকেই শুরু করে দিয়েছিল acting ওই গঙ্গা যমুনা চরিত্রে আহ গঙ্গা যমুনা যে বই টা রয়েছে ওই হম বইতে আজরা চরিত্রে একবার দেখেছিলাম acting করতে এছাড়াও জাহানারা পারুল উপকার আর এই সব বইতেও কিন্তু তাকে খুব ভালো অভিনয় করতেও দেখা গিয়েছিল। আর খুব ছোট বয়েস থেকেই সে এই acting জগতে আরকি চলে এসেছিল। এবং খুব ভালো জায়গাও করে নিয়ে ছিল। আমাদের কিন্তু অনিল কাপুর ও কিছু কম যায় না। আগেকার দিনে বেশ ভালো ভালো হিট হিট মুভি দিয়েছে। হ্যাঁ হ্যাঁ ওনাকে তো মানে না বলেই নয় তবে উম তার বড় ভাই বোনকে চেনো তো? তারপর বোন রিনা এবং ছোট ভাই সঞ্জয় এরাও তো রয়েছে। তারপর ওনার বাবা আরকি সেমী কাপুরের secretary ও ছিল আর খুব ভালো ভালো উনি বইও আরকি করেছে। তারপর অমরেশ পুরি ও কিন্তু কিছু কম না। খলনায়ক হিসেবে হ্যাঁ বাবা ভীষণ মানে ওনাকে দেখলে তো ছোটবেলায় মানে রীতি মতো ভয় লাগতো যাকে বলে।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

ওই মির্জা গালিব, গেট ওয়ে অফ ইন্ডিয়া, তারপর শ্রী চৈতন্য মহাপ্রভু এগুলোতে তো মানে

ভালো আরকি অভিনেতা হিসেবেও তো পরিচিত পেয়েও ছিল এবং তিনি কিন্তু একজন খুব ভালো লেখক ও এবং তিনি তো শেষ মেষ ওই মুম্বাইতে মারা গিয়েছিল। ঊনিশ শো বিরানব্বই সালে। ওই জানুয়ারী মাসের সাতাশ তারিখে হবে হয় তো হ্যাঁ তারপর south actor চিরন জিভি ওকে কেমন লাগে ও ওকেও খুব ভালো লাগে গো। ওই তো তেলেগুই তেলেগু আরকি আহ film industry তে তো ওর খুব আরকি খ্যাতি রয়েছে এছাড়াও তো ওর অনেক বইও আছে। হ্যাঁ আর সব কটা বইয়ে কিন্তু ভীষণ সাফল্যতা লাভ করেছে ঠিকই বলেছ, তারপর তুমি ওই একে চেন ধর্মেন্দ্র কে চেন? ধর্মেন্দ্র কিন্তু খুব ভালো আরকি বড়ো তারকা। এবং তা তো মানে romantic নায়ক হিসেবে তার ভূমিকা গুলো তো আহ মানে শেষ নেই। খুব ভালো অভিনয় করে romantic নায়ক হিসেবে আর মানে অনেক বইও আছে যেখানে অনেক সাফল্যতা পেয়েছে উনি। এবং ওর এত বই আছে যে প্রায় তিনশো ছয়টির কাছাকাছি হ্যাঁ সে আর বলতে, আর ওই দেবানন অনেক আগের সেটাই আর অনেক নায়ক আছে যেগুলোর নাম বলে শেষ করতে পারব না। অনেক নায়ক আছে যে তাদের কথাই তো আমরা জানিও না তাই না বলো। হ্যাঁ, যেমন দিলীপ কুমার তারপর ফারুক সাকিব তারপর ফারহান আক্তার, ফিরোজ খান, ফরিতা জালাল গুরুদাস তুমি তো অনেক নায়কের নাম জানো দেখছি। তাহলে চলো আরো একদিন বসা যাক এই নায়কদের নিয়ে gossip করতে। হ্যাঁ হ্যাঁ চলো তারপর বল তন্ময় সব কেমন চলছে? সব তো চলছে ভালোই চলছে সেই graduation এর পরে যা যেরকম চলে আরকি একসাথে কিন্তু তোর ছয় সাত মাস ও হয়ে গেলো কী করছিস এখন? এখন এই competitive exam এর preparation চলছে

সেত ঠিকই ভালো ভালো নে নে তোর কী plan চলছে? দেখ preparation তোর আমিও নিচ্ছি প্রস্তুতি তোর ইয়ের জন্য SSC exam গুলোর জন্য আর সাথে সাথে যে job, job তো করিনা কিন্তু freelancing করি বুঝছিস? না freelancing সম্পর্কে তো শুনিনি আগে Freelancing হলো ব্যাপার টা এরকম যে তুই বলতে পারিস তুই j~job ই করবি but তুই ব্যাপারটা এরকম যে free word টা কেন আসলো free মানে তুই স্বাধীন বলতে গেলে।

তো এটা freelancing বুঝছিস ধর তোর সেটা কোনো একটা client এর জন্য করতে পারিস কোনো company র জন্য করতে পারিস ব্যাপারটা এইরকমই।

সেত তুই ও hire করতে পারিস আমায় কিছু কাজের জন্য হ্যাঁ, সে যে আমাকে approach করবে ও হ্যাঁ approach করার আবার medium থাকে সে তোকে ডাকছে এবার তুই local কাউকে দিয়ে করিস, hire করলে যে hire করে দেবো freelancing বলতে পারবি but তুই medium দের করতে পারিস তো এখন তো online এ অনেক platform থাকে শুনছিস? হ্যাঁ online এ online এ না তবে off freelancing ব্যাপার টা এরকম যে আমি, আমাদের যারা বাড়ি তৈরি করে ওরাও কি freelancer তাহলে? অনেক platform থাকে যেমন ধর একটা fiver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

আর ওখান থেকে client রাও আসবে তো ওদের requirement মানে কি কার কি কাজ করানো দরকার ওই হিসেবে তোকে hire করতে পারবে তো তুই client তুই আসলি তোর ধর তোর একটা তোর আহ translator দরকার বা একটা, personal assistant দরকার যে তোর virtually থাকবে তোর জন্য available তো ওরা আসবে আসবে তারপরে তোকে hire করবে তুই ওদের জন্যে কাজ করবি ব্যাপার টা এটাই তো interesting যে তোকে physically available থাকতেই হবে না তুই বাড়ির থেকে কর, হুম তুই গাড়ি তে চলতে চলতে mobile এ কাজ কর তাও কোনো ব্যাপার না তুই just কাজটা deliver কর তো তুই হয়তো, হয়তো client

ও মানে মানে শুধুমাত্র যে India তে হবে এরকম ব্যাপার না যেমন আমি কালকে একটা কাজ করলাম যেখানে আমাকে translation, translation এর কাজ ছিলো তোর english থেকে bengali মানে client টা ছিল আমার হলো Russia র এবার ওদের একটা website ছিল কিছুর তোর covid এর awareness নিয়ে কিছু একটা ছিল তো ওই website এ ছিল পুরোটাই তোর english এ, তো এবার in ওরা করছিলো করতে চাইছিলো localization এবার localization টা কোথায় করবে ওরা বাংলাদেশে তো বাংলাদেশে তো বাংলা তো আমিও পারি বাংলা আমিও bengali তো ওই বাংলা দেশের localization এর জন্য, তো ওই site টা কে তো বাংলা তে translation করবে তো আমাকে hire করলো যে এই পুরো site টা translate করতে হবে তো কী করলো এমন কি আমাকে site আমাকে site develop বা ওই কী বলবো website building সম্পর্কে কিছু জানতে লাগবে না। আমাকে just ওই website এর string গুলো একটা, হ্যাঁ একদম তোর ওই website এর যে line ছিল ধর লেখা থাকবে log in বা লেখা থাকবে user name বা, website এর নাম টা ওই সব english এর string গুলো ওরা excel এর একটা sheet এ দিয়ে দিলো এবার সেই coloumn এ আমাকে বললো এপাসের coloumn এ bengali তে translate করে send করো তো, একদম এবার অনেকে বলে যে এতদূর তুই ভাবতে পারিস যে এতদূর থেকে কাজ করবো আমি তো payment

এখন ও russia এ থাকে এখন যদি ও account টা বন্ধ করে দেয় ওর তাহলে তো ওর সাথে contact করার কোন ব্যাপার ই মানে medium ই থাকলো না এটাই সুবিধা থাকে তুই যদি একটা কোনো platform থেকে করিস আমি যেমন platform থেকে করি dot com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 message করার system থাকবে call করার system থাকবে এমন কি video call করার ও system থাকবে তুই ধর কথা বলে নে এবার কাজ শুরুর আগে ওরা contract দেয় তোর client মানে upwork এর through তে client তোকে contract দিবে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

কীভাবে পাথাও বা কী file টা attach করে দিয়ে দেবে তো ওখানে তোকে contract এর ওইসবের পরে contract এর তোকে আহ value টাও দিবে যে কত টাকা তোকে pay করতে যাচ্ছে। তুই ওখানে negotiation ও করতে পারবি যে হ্যাঁ দর দাম করে নিলি যে হ্যাঁ একটু বেশি করো কম করো। সব শেষ এইবার যখন ওরা contract টা send করবে তখন ওকে already upwork কে pay করে দিতে লাগবে। ধর আমাদের মধ্যে আহ কুড়ি dollar এর একটা contract কথা হল এবার ও upwork কে প্রথমে pay করবে কুড়ি dollar বুঝছিস? ব্যাপার টা? হুম উম মানে যে client ছিলো সে যদি upwork কে pay করে দেয় ঠিক আছে তারপর তো আমি যে কাজ টা পাঠাবো সেটা আমি client কে পাঠাবো তাহলে upwork জানবে কীভাবে যে কাজটা ঠিক হয়েছে কিনা? তা এই ব্যাপার টা আমি বলি, আমি আবার বলি দেখ মানে ওই ওই, ওই জায়গা থেকে continue করি যে আহ তোর payment টা তো upwork কে করে দিলো এটা সুবিধা কি security একটা থাকলো যে হ্যাঁ টাকা টা client এর থেকে নিয়ে নিয়েছে upwork upwork তোকে ওই টাকা টা দিয়ে দেবে। বুঝছিস? তো ও নিয়ে রাখে এবার তুই কাজ কর কাজ টাজ করে নে তারপর ওই contract এর through তেই আবার file টা কে send করে দে তো সঙ্গে সঙ্গে পাবি না কিন্তু বুঝছিস টাকা টা তোকে একটু,

upwork তিন চার দিন time নেয় আরও payment টা clear করতে তো approve করার তিন চার দিন পরে এই টাকা টা তোকে account এ দিয়ে দেবে বুঝছিস? মানে হচ্ছে মানে আহ client first এ contract এর সাথে payment টা হচ্ছে up work কে দিয়ে দেবে then আমি যখন কাজ টা করে যখন upwork কে দেবো তখন হচ্ছে, client সেটা কে আগে check করবে যে ঠিক হয়েছে কিনা তারপর approve করার পর আমার কাছে payment টা upwork থেকে আসবে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

এবারে এখানে একটা থাকে যেটা বলবো, এই service দেওয়ার জন্যে যে ও যেই amount টা তোর contract এ থাকবে তার twenty percent ও নিয়ে নেয়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

যদি তোর twenty dollar এর কাজ থাকে তাহলে তোর twenty percent মানে five dollar চলে গেলো কিন্তু, হ্যাঁ dollar এ dollar এই হ্যাঁ Russia তে তো ওরা dollar এ use করে না মানে, Russia কি dollar use করে Russian

dollar এ payment করতে হবে কারন কি ওটা problem হয়না ওটা তুই PayPal এর account খুলে নিলি, ওখানে তুই ruble এ payment কর ওটা convert হয়ে তোর ইয়ে তে চলে যাবে dollar এ convert হয়ে যায় হয়তো আমি ঠিক জানিনা হয়তো ওইরকমই হয়

বুঝুক তোর টাকা secure থাকবে ওরা দিয়ে দিবে আর যখন কাজ শেষ হয়ে যাবে তোকে payment clear করে দেবে ওই কিন্তু ওই twenty percent নিয়ে নেয় অনেক টাই নিয়ে নেয় ও খালি twenty percent নয় তো শুন যখন নেয় একটা WHT কিছু একটা TAX, TAX থাকে, ওটা ও নেয়।

এটার সুবিধা হচ্ছে একটা নেয় না আমার মনে হচ্ছে না নেয় না কারন কি তোর ইয়ে থাকবে তো এটা নিবে কারন তোর যদি income মানে যেমন income ওদের যে, হ্যাঁ system টা থাকে না এক লাখ কি তিন লাখ না দশ লাখ তিন লাখ তিন লাখ হয়তো monthly না yearly income তিন লাখ cross করলে পরে এইসব টা দিতে লাগে তো ওইটা cross করলে হয়তো তোকে দিতে লাগতে পারে নয়তো কিন্তু আরেকটা, আহ আরেকটা charge থাকবে সেটা হলো তোর transfer charge যখন তুই টাকা টা তুলবি তখন point line line dollar হয়তো নেয় তোর bank transfer charge আচ্ছা এটা, এটা তাহলে bank charge করে নাকি এটা এটাও transfer cash transfer transfer এর জন্য transfer fee নেয়। সেটা এটাও অনেকটা ভাই। তো এটা তুই আমি কি করি যখন যখন তোর payment গুলো জ~জমে এক এক করে সব জমা পড়ে, তোর একবারে বের করি তাতে একবারেই হয়ে যায় না একবার ই payment charge দিতে লাগে। হচ্ছে কুড়ি টাকা কুড়ি dollar করে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 তিন dollar per hour তুই এক ঘণ্টা কাজ করলে তিন dollar দিবে এইবার এখানে system টা কী তোকে minimum customer ওটা pay করবেই করবে একটা project এর জন্য আর যদি hourly কাজ করিস তাহলে তোকে minimum three dollar per hour দিতেই লাগবে।

না minimum পাঁচ dollar এর contract হবে কিন্তু আরেকভাবে করতে পারে পাঁচ dollar এর নীচে কাজ যদি তোকে আগে কোনো contract দিয়ে থাকে, আর ওরা just reniew করে বা add করে কোনো ওর সাথে তোর milestone তখন হয়তো ওর ঠে নিজে বা bonus কোনো work, bonus কিছু add করে টাকা তাহলে ওরা দুই তিন dollar এর বা এক dollar এর ও payment করতে পারে। নতুন করে contract করলে minimum পাঁচ dollar hourly contract করলে minimum three dollar per hour এইভাবে। আচ্ছা মানে আগের থেকে contract করা থাকলে আর সেটার যদি সেই contract টার যদি একটা যদি কাজ হয়ে যায় তাহলে তারা সেটার সাথে add on করতে পারে। হ্যাঁ add add করতে পারবে ওর সাথে সেটা তে হয় কি, হয়তো অনেক ছোটো ছোটো কাজ থাকে যেটা ধর একটা project তোর হয়ে গেলো এবার ওর সাথে তোর কিছু কিছু তোর mild changes লাগতে পারে বা কিছু বা ধর তোর আমি translation এর কাজ করি যেমন তো ধর আমি hundred lines এর হয়তো translation করলাম কাজ টা শেষ হয়ে গেলে approve হয়ে গেলো। তো ওরা করল কি দেখলো যে আরও হয়তো দশ টা line দিয়ে দিলো যে হ্যাঁ এটা আমাদের লাগবে এটা করে দাও এবার দশ টা line এর জন্য pay করবেই তো তখন নতুন contract বানানোর কোনো মানে হয়না প্রথম করে আবার পাঁচ dollar দেওয়ার।